বাঁদিকে একটি ফোনের ছবি আছে সামনে একটি টি_ভি রয়েছে।

আশেপাশে ফাঁকা দু-চারটে গাছ রয়েছে।

পাশ দিয়ে একটি সিঁড়ি যাচ্ছে।

তার পিছনেও একটি বড়ো পাথর রয়েছে।

ভিতরে অনেক ধরনের ওষুধ রয়েছে।

কেক -এর ওপরে হার্ট শেপ -এর অনেক ক্রিম দেওয়া সাজানো।

অটো রয়েছে টোটো রয়েছে অনেক গাড়ি ঘোড়া রয়েছে।

তার পিছনে একটি সাদা চেয়ার এবং তার পিছনে ওপরে এ_সি দেখানো হইছে সাদা রংগের ।

নানান ধরনের ওষুধ দেখা যাচ্ছে।

দুটি লোক দা বসে আছে।

দোকানটি প পুরোটি বইয়ের এবং অনেক বইখাতা আশেপাশে রয়েছে।

ওপরে লাইট লাগানো উঁ পিছনে কতগুলি সোফা রয়েছে তিন চারটি লোক খাচ্ছে।

একটি লোক নীচে বসে জুতা কি করছে এবং আরেকটি লোক ব্যাংকে আসছে সাইকেল নিয়ে।

এই ছবিতে সামনের দিকে একটি টিন -এর মধ্যে বাম্বু ভিলেজ লেখা এবং তার নীচে চিলাপাতা ডুয়ার্স লেখা।

এই ছবিতে একটি অফিস দেখানো হয়েছে যার নাম স্টেট ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ।

সেই মূর্তি থেকে আশীর্বাদ নিচ্ছে এবং নমস্কার করছে।